আচ্ছা কথায় কথায় তো জিজ্ঞেস করতেই ভুলে গিয়েছি, এটাতো সিদ্ধান্তই নেওয়া হয়নি যাবো কোথায়? সীতাকুণ্ডে যাবো আমরা। সীতাকুণ্ডে যেতে চাচ্ছো সাজেক গেলে কেমন হয়? সাজেক অনেক বেশি কষ্ট হইয়ে যাবে। আর আমাদের তো সময় হবেনা। আমার মনে হয় শীতকালে তো একটু রুক্ষ প্রকৃতি। আমার মনে হয় বর্ষকাল টাই সাজেকের জন্য একদম সবথেকে উপযুক্ত একটা সময়। আমার মনে হয় সীতাকুণ্ডে যাওয়াটা এখন এটা ভালো হতে পারে।

সীতাকুণ্ডে যাওয়া কেমন হতে পারে? সীতাকুণ্ডে বর্ষাকালে যাওয়াটাই ভাল।

এখন গেলে ঝর্ণা গুলো পাবনা।

তা হলে আমরা আহ একদিনের tour এর জন্য আমরা সীতাকুন্ড যেতে পারি।

আল্লা হাফিজ তাহলে বুঝতে পারে চন্দ্রের মধ্যে তাদের মধ্যে কত তফাৎ ভগবানের অন্তর্নাদে আমাদের ও সেই অবস্থা যখন প্রথমবার আমেরিকায় যান তখন আমি তার সঙ্গে বোম্বাইয়ের পথে কিছু দূর গিয়েছিলাম ট্রেনে যেতে যেতেই তিনি আমাকে গম্ভীরভাবে বললেন এই যে আমেরিকায় এসব যোগাড় যন্ত্র হচ্ছে শুনেছ তা সব এইটের জন্ম আমার মন আমায় এই কথা বলেছে শিগ্রই দেখতে পাবো স্বামীজি আমাদের বলতেন তোমরা কি মনে করো? আমি শুধু lecture দেই? নিউ ইয়র্ক কে স্বামীজি একদিন class এ lecture দিচ্ছিলেন কাকে বলেছিল ধ্যানের সময় নিচের কুলুপ কুলুন্ডি কে যেমন উপর থেকে একটি শক্তি আকর্ষণ করে স্বামীজির lecture শুনতে শুনতে সে রকম টা হচ্ছিল এক ঘন্টা lecture এর পর announce করলেন এখন প্রশ্ন উত্তর হবে স্বামীজি lecture এর পরে প্রায় সব লোক উঠে গিয়েছিল স্বামীজি একটু বিরক্ত হয়ে বললেন এরপর আর প্রশ্ন উত্তরের চেয়ে বক্তৃতা শুনে লোকের মন দিয়ে যে গুচ্ছা ভাব জেগে উঠেছে অতে যেয়ে সে সেটা নষ্ট হয়ে যাবে গোবিন্দ গোবিন্দ কি একটা শক্তি ঠাকুরের তৈরী করে রেখে গেলেন জগৎ টা চিন্তার গতি একেবারে বদলে গেলো যাকে কেউ ডাকতে পারে না যে সকল কে টানে তার কত শক্তি স্বামীজি একবার স্পর্শ করে কিদনির মনে ঈশ্বরের বিদ্বাস প্রচার সঞ্চার করে দিয়েছিলেন কিদি ভারি নাস্তিক ছিল কখনো কখনো স্বামীজি একটা খুব শক্তি এসে যেতো তখন কাউকে স্পর্শ করে তার ভিতর যেনো ধর্মপাপ টা প্রবেশ করিয়ে দিতেন স্বামীজি সত্যি পর কে সাহায্য করতে পারতেন তার এমন কিছু গোপন জিনিস ছিল ছিল না যা তিনি অপরের দিতে না পারতেন আমাদের তো এইখানেই মুশকিল যদি আমাদের থেকে বড় হয়ে যায় এই ভয় তিনি কিন্তু এর উপরেই ছিলেন যে তার ও ভয় ছিল না তার ঈর্ষা ছিল না তিনি বলতেন যে যে জায়গায় আছে তাকে সে জায়গায় সাহায্য করো তার যেখানে অভাব সেই জায়গা টা তার ফুরিয়ে দাও না পারো জোর করে তাকে তোমার মত করার চেষ্টা করো না তিনি অদ্ভুদ তার অদ্ভুদ শক্তি ছিল অনেকের উপর তিনি প্রস্তার বিস্তার করেছিলেন কিন্তু খুব কম লোকই তার স্বীকার করে অনেকে স্বামীজির বাণীকেই নিজের বাণী রূপে প্রচার করেন তিনি ছিলেন অন্তত নির্ভীক তিনি কোনো আপোষ না করেই সর্বোচ্চ সত্য খোঁজার চেষ্টা করেছিলেন তিনি কেবল দিতেন প্রতিদানে কিছু চাইতেন না অপরকে অপরে এক ফোটা দেয় এবং তার পরিবর্তে এক বালতি চায় ব্যক্তিত্বই হচ্ছে আসল জিনিস গোটা কত মানুষই জগৎ টা চালাচ্ছে আর সব খ্যারা স্বামীজি পৃথিবীটা ঘুরে এসে বললেন বিকমার্সারি মাথা মুণ্ডু নেই দু চারজন লোকই কাজ চালাচ্ছে দেশ যখন কাজ চালাবার উপযুক্ত লোক দিতে না পারে তখনই গোল্লায় যায় সাধু পুরুষ প্রসব করিয়া আসছে ইতিহাসে এমন একটা সময় দেখিয়ে দাও যখন আমাদের দেশে এটি হয় নি এক একটা জীবন কত শত বছর কত লোককে চালাচ্ছে দেখ না মানব কবির দেখ তুলসি দাস কত দিন থেকে এই দেশ টা তারা চালাচ্ছেন স্বামীজি বলতেন ধর্মই ভারতের প্রাণ ভারতের সেই ভাব এখনো অখন্ড রয়েছে ভারতে চিরকাল ধরে ধর্ম বীর সাধু পুরুষ জন্মে আসছেন ভারত কে সমগ্র জগতে এই ধর্ম বিস্তার করতে হবে স্বামীজির কথা ফলবেই এদের আবার উঠবে স্বামীজির একবার বলেছিলেন এবার আর কিছু বলতে বাকি রেখে গেলাম না তিনি সব বলে গেছেন এখন তার সেই সব ভাবই নানাবিধ প্রণালির মধ্যে দিয়ে কার্যে পরিণত হচ্ছে মহাত্মা গান্ধী তারই একটা প্রণালী মাত্র স্বামীজি ফেবার হন্যের প্রবর্তন এক অদ্ভুদ ব্যাপার আমার বিশ্বাস ভারতে অবশ্যভাবি আমাদের জীবনদ্দশায় দেখে যেতে না পারি পরে নিশ্চিত হবে ইতিমধ্যে যথেষ্ট আরম্ভ হয়েছে এই অভ্যুথান ব্যতীত ঠাকুর স্বামীজির মত ব্যক্তির আগমনে কোনো মানেই থাকে না স্বামীজি কতবার সুস্পষ্ট ভাষায় ভারতের ভবিষ্যৎ গৌর বিচিত্র অংকিত করে গেছেন তার ভবিষ্যৎ বাণী কখনো মিথ্যা হতে পারে না আমি তাই বলি সংশয় রেখো না তার কাজ জেনে সব টা শরীর মন প্রাণ তাতে ঢেলে দাও এ থেকেই সব হয়ে যাবে সমাধি সমাধি যা কিছু ভাবছো সব এর থেকেই হবে হরি ভাই এবার নতুন একটা পথ দিয়ে গেলুম এতদিন লোকে জানতে জানতো ধ্যান জব বিচার প্রভৃতি ভারি মুক্তি হয় এবারে এখনকার ছেলেমেয়েরা তার কাজ করে মুক্ত হয়ে যাবে তার আদেশ সত্য তাতে আমার কোনো সংশয় নেই

এতে ক্ষয় হয়ে যায় চিত্ত শুদ্ধ হয় নারায়ণ এখানে সবাই এই যুগের উপযোগী সাধনা আমি ঠাকুরের কাজ এড়িয়ে ছিলাম বলে আমাকে এতে ভুগতে হলো

স্বামীজি কি শতগুনী ছিলেন না? তার মত শতগুনী কে ছিল সঙ্গে থেকে তো দেখেছি এত শোনা কথা নয় রাত নয়টায় ধ্যানে বসে ভোর পাঁচটায় উঠে স্নান করতে গেলেন মশায় গা ছেয়ে ফেলেছে যেনো গায়ে একখানা কালো কম্বল বিছিয়ে দিয়েছে তবুও হুশ নেই যেন শিব ধ্যান বসেছেন সেই শতগুনের লক্ষন ইন্দ্রিয় মনের সম্পূর্ণ সংযম সম্পূর্ণ সাম্মভাব তিনি দেখেছিলেন যে প্রজর মধ্যে দিয়ে না গেলেও ভারতের কল্যাণ নেই সেই জন্যেই নিষ্কাম কর্মের ব্যবস্থা করেছেন এর সত্যের রজ স্বামীজি একবার আমাদের বললেন তোমরা যা আমাকে বুঝ তারপর তাকে বুঝার চেষ্টা করবে স্বামীজির আর কিছু না হলেও একটা সম্পন্ন মানব সম্পূর্ণ মানবের ধারনা যদি না করা যায় তবে ভগবানের ধারনা কি করে করা সম্ভব তাই স্বামীজি বলতেন আগে আমাকে বুঝ পরে ঠাকুর কে বুঝবে স্বামীজি খুব রসিক লোক ছিলেন একদিন একটা ছুরি দিয়ে কাজ করতে করতে তার আগাটা গেল ভেঙ্গে ভেঙ্গে যাওয়ায় আমি মন খারাপ করে বসে আছি স্বামীজি শুনে বললেন কত রকমে করেই যায় ওর তো আর সিলাম্মা রোগ হবে না আমি কথা শুনে হেসে ফেললাম কি চমৎকার বললেন একবার সানফ্রানসিসকো থেকে জাহাজে চড়ে এক দ্বীপে যাওয়ার সময় স্বামীজির সঙ্গে আমেরিকানরা ছুটতে লাগলো তিনি কিন্তু গড়াই লস্করিয়া চলে যাচ্ছেন তারা বলতে লাগলো স্বামীজির স্টিমার ছুটে যাবে তিনি জবাব দিলেন আবার আসবে তখন তারা বললে ভারতবাসী আপনাদের সময়ের মূল্যজ্ঞান নেই স্বামীজি বেপরোয়া চট করে উত্তর দিলেন কালের অধীন হয়ে কাল বাস করছ আমরা ভারতবাসীরা কালাতীত কে ধরে মহাকাল বাস করছি বলে কালের কাজ কোনো ধার ধারিনি আমি যে সেরকম লোকের সঙ্গে মেশবার অদ্ভুত ক্ষমতা ছিল একবার পরিপাটি অবস্থায় দুই জনে ট্রেনে যাচ্ছি তৃতীয় শ্রেণীর কামড়া মধ্যে কয়েকজন ঘোড়ার সাহসীদের সঙ্গে নানান প্রকার আলাপ আলোচনায় মগ্ন ছিল হলেন জিজ্ঞাসা করলেন কি সব কথা হচ্ছিল বললেন ওরা সব অনেক রকম জানে ঘোড়া দৌড়ের ঘোড়া গুলি তে কি কি আদব কায়দায় দলাই মলাই করতে হয় ঘোড়াগুলার তেজ বাড়ানোর জন্য কি কি আহার করে সব শুনে নিলাম বেশ লাগলো

বললেন খুব ভাবের সঙ্গে শিশুমনের সঙ্গে নিবিড় একাত্বতা অনুভব করে তাকে ধাপে ধাপে ভাষা শিখাবার চমৎকার ব্যবস্থা বিদ্যাসাগর মহাশয়ের মত পাকা শিক্ষকেরই উপযুক্ত কাজ ভাষা শিক্ষানিবিশের জ্ঞানের সতর্থের বন্য ও পাক্কনিবাস যথাযথ এর মধ্যে করা হয়েছে আমরা একত্রে শিক্ষিকেশে রয়েছি স্বামীজি একটা আলাদা ঝুপঝুড়ি তে থাকতেন সকালবেলা আমাদের সঙ্গে এক সঙ্গে চা খেতে আসতেন প্রত্যহী একজন পশ্চিম দেশের সাধু এইখানে বসে গীতা পাঠ করতেন তার লেখাপড়া বিশেষ জানা ছিল না পাঠের প্রায় ভুল হতো oracation শব্দটি তিনি uddacation বারংবার উচ্চারণ করেছেন শুনে স্বামীজি পরম যত্ন ও বিশেষ দরদের সঙ্গে সংশোধন করে দিলেন আমাদের বললেন তোমরা রোজই এই ফুল পড়া শুনো আর শোধরে দাও না তোমাদের সাধুর উপর এতটুকু সমবেদনা নেই শেষে স্বামীজি তাকে আরো বললেন মহারাজ আপনি গীতার চেয়ে সহজ বিষ্ণু সহস্র নাম পাঠ করলে অনায়াসে শুদ্ধ ভাবে পাঠ করতে পারবেন আর ভগবানের নাম উচ্চারণে আনন্দ ও পাবেন আমেরিকা তে একবার একটি মেয়ে কে দেখে স্বামীজি খুব সুন্দরি বলে মনে হয়েছিল কোনো রূপে খারাপ ভাবে নয় অমনি আবার একবার দেখতে ইচ্ছে হলো সেবার দেখলেন কোথায় সুন্দরী একটা বাঁদরের মুখ আর একবার তিনি বলেছিলেন তিনি স্বপ্নেও কখনো স্ত্রীলোককে দেখতেন না একদিন কিন্তু স্বপ্নে একজন দেখেন স্ত্রীলোক তার মাথায় ঘোমটা দেয়া দেখে তাকে খুব সুন্দরী বোধ হলো তিনি তার ঘোমটা তুলে তাকে দেখতে গেলেন যেই ঘোমটা তোলা এমনি দেখেন ঠাকুর স্বামীজি লজ্জায় মরে গেলেন স্বামীজি তখন আমেরিকায় আর তার অজস্র ও অমরত্ব উপদেশ দিতেন আমি আত্মা আমার জন্ম ও নাই মৃত্যু ও নাই আমার আবার ভয় কাকে নিয়ে কতকগুলি cowboy অর্থাৎ রাখাল বালক স্বামীজী কে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে বক্তৃতা দিতে নিমন্ত্রণ করেন স্বামীজি যখন বক্তৃতা দিচ্ছেন সেই সময় তারা বেপরোয়া গুলি তার কানের মাথার নিকট দিয়ে চালাতে আরম্ভ করলো স্বামীজী কিন্তু নির্ভীক অবিচলিত তার বক্তৃতার বিরাম নেই তখন সে ছেলেরা আশ্চর্য হয়ে তার কাছে দৌড়ে গেল আর বলতে লাগলো hero here is our hero স্বামীজি কে বললেন উন উনত্রিশ বৎসরের মধ্যে সব সেড়ে নিয়েছি আর আমরা আর আমরা কি করছি বলছি বুড়ো হয়েছি ডায়াবেটিস নড়ছেন এসব excuse স্বামীজির স্বামীজি শেষ দিন পর্যন্ত ছেঁটে গিয়েছেন দেখেছি শেষে অসুখের সময় বুকে বালিশ দিয়ে হাপাচ্ছেন কিন্তু এদিকে

না আমার এই মুহূর্তে কোনো insurance করা নেই কিন্তু হ্যাঁ আমার mediclaim টা করা আছে। হ্যাঁ তো সেটা আপনি একটু বললে ভালো হয় আর কি। মানে এই ব্যাপারটা নিয়ে আমার অতটা জানা নেই health insurance এর ব্যাপারটা নিয়ে। মানে আপনাদের কি কি plans আছে একটু বললে খুবই ভালো হয়। হ্যাঁ আমার monthly income আহ আহ এই মুহূর্তে thirty thousand করে আছে। না না আমার meanly health related কোনো problem যদি হয় তার জন্যই আমি mediclaim টা করেছি আর কি সেটার ওপর মানে কিছু ছাড় পাওয়ার জন্যে। আহ তার জন্যই mediclaim টা করা আর কি এই সব tax fax related এই ব্যাপার গুলো নিয়ে না। আচ্ছা তো আপনাদের এই মানে payment method টা মানে আপনাদের ধরুন কোনো কি particular amount আছে যে ধরুন এই amount এ গিয়ে আমি এটার মানে এর থেকে বেশি আর মানে এটার থেকে সুবিধা নিতে পারবো না? বা আহ মানে ধরুন ওটার মানে পুরো process টা কি একটু মানে বলতে পারবেন? আচ্ছা ধরুন আমি monthly payment করলাম। তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়াবে? আহ monthly ধরুন আমি five thousand করে যদি দিই তাহলে মানে ব্যাপারটা আচ্ছা এবারে ধরুন আপনি এই যে দশ বছরে বলছেন যে দশ বছরের মধ্যে যদি আমি মারা যাই তাহলে আমার family বাকি টাকাটা পা মানে যে টাকাটা হয়েছে সেটা পাবে। কিন্তু In case আমি মারা গেলাম না তাহলে সেই টাকাটার কি হবে? আচ্ছা আর এইটা ছাড়া কি আর কোনো benefit পাওয়া যাবে এটার থেকে? মানে এই জিনিসটা ছাড়া? মানে ধরুন আমার আজকে কোনো accident হলো And আমি hospital এ ভর্তি হয়ে গেলাম তো এই hospital charges এর ওপর কি কোনো মানে আহ কম বেশি ব্যাপারটা কি করা যাবে? এইটার through

আচ্ছা বুঝতে পারছি। তো আহ আমার আর একটা জিনিস জানার ছিল সেটা হলো আমাকে এই যে আজকে date আমি ধরুন আজকের date এ আমি আহ health insurance টা করতে চাইছি আমি ধরুন আহ এই month থেকে পাঁচ হাজার টাকা করে দিচ্ছি। তাহলে এই জিনিসটা আমাকে কবছর continue করতে হবে এটা কি আপনি বলতে পারবেন? মানে এটা কি মানে আমার ওপর depend করে যে আমি কবছর continue করতে চাইছি এই জিনিসটা? আচ্ছা ধরুন আহ আমি ধরুন আহ দশ বছরই দিতে চাইছি। তো আহ দশ বছরের যে amount টা আমার দাঁড়াচ্ছে মানে যে amount টা আমি দেবো আমার কোনো অসুস্থতা হলে আমি যখন hospital এ মানে আমার treatment হচ্ছে বা কিছু হচ্ছে। সেইটার ক্ষেত্রে কি মানে ওই amount অবধি কি আপনারা মানে দেবেন টাকাটা নাকি ওটা যদি exit করে তাহলেও আপনারা দেবেন আর কি এইটাই জানতে চাইছিলাম। আচ্ছা মানে ওইটা মানে আমার সাথে যে joined এ আছে তারই করা হবে নাকি আমার family র যে কোনো member ই অসুস্থ হলে সেই health insurance টা আমি কাজে লাগাতে পারবো? আচ্ছা আমি বুঝতে পারছি। তো এইটা আহ করার জন্যে আহ কি কি মানে পদ্ধতি আছে একটি বলতে পারবেন? and আমি, আমি এই জিনিটা আর একবার clear করতে চাইছি সেটা হলো

আজকে থেকে আমি দিচ্ছি আমি ধরুন পাঁচ বছর পরে গিয়ে আমি অসুস্থ হলাম। আমাকে hospital এ treatment করাতে হলো and আহ আমার, আমার ধরুন দশ বছরে আমি দশ দশ লাখ টাকা আপনাকে দিচ্ছি। ঠিক আছে? তো আমার ধরুন পাঁচ বছরের মাথায় গিয়ে আমার একটা অসুস্থতা হলো যেখানে দশ লাখের বেশি টাকা লাগলো। তাহলে কি আপনারা পুরো মানে সেই ক্ষেত্রে কি আপনারা পুরো টাকাটাই দেবেন নাকি ওই দশ লাখ অবধিই আপনারা সীমিত? সেটাই আমি জানতে চাই ছিলাম। আচ্ছা মানে আমাকে আহ মানে ওই situation বুঝে আমি চাইলে বাড়াতেও পারি আর কি। কিন্তু সেটা মানে সেটার জন্য আলাদা process আমাকে আবার করতে হবে তাই তো? আমি সে ক্ষেত্রে নিজেই একজন rider তো সে ক্ষেত্রে কেরকম মানে coverage পাবো? কেরকম কি সুবিধা পাবো একটু জানতে পারি? আচ্ছা তো ঠিক আছে তাহলে এই জিনিসটা মানে apply করার জন্য মানে health insurance টা apply করার জন্য আমাকে কি কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ এই number টাই আমার whatsapp number

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে আপনি এই যে আহ executive পাঠাবেন বললেন। আমি যদি আজকে আপনাকে বলি যে ঠিক আছে আমি apply করতে চাইছি তো আপনি executive কবে পাঠাবেন? মানে জিনিসটা কি মানে immediate করা কি সম্ভব নাকি জিনিসটা করতে time লাগবে? আচ্ছা সেটা তো খুবই ভালো ব্যাপার তাহলে আমি বলবো যে আপনি কালকে সকালেই আপনাদের executive কে পাঠান and আহ আমি তার সাথে ব্যাপারটা নিয়ে আরো details এ জেনে নেবো। আর আমার আর একটা জিনিস জানার ছিল। সেটা হলো আমি কি at a time মানে মানে এইটা কি আপনি বলছেন যে ধরুন আহ আহ মানে আমার মানে first applicant থাকবে and যে nominee থাকবে আহ সে সুবিধা গুলো নিতে পারবে আমি সুবিধা গুলো নিতে পারবো। মানে এই health insurance এর through আমার আহ গোটা family মানে ধরুন আমার family তে চার জন লোক আছে। তো তারা মানে সবাই কি সুবিধা নিতে পারবে? নাকি তাদের আলাদা আলাদা করাতে হবে? ব্যাপারটা

আচ্ছা তো আমি at a time দুটো মানে দুজনের health insurance কি করতে পারবো? মানে ধরুন আহ মানে আমার করলাম and মানে At a time দুটো health insurance কি run করা যাবে? মানে same family তে? মানে এরম কোনো আলাদা type এর কি family plan বা এরম কিছু আছে? আচ্ছা তাহলে সেটা তো খুবই ভালো হয়। তো joined এ যদি আমি করি তাহলে ওটা দুটো আলাদা আলাদা health insurance হচ্ছে and আহ মানে ধরুন আমি আহ মানে এইরম কোনো মানে আহ যে apply করছে health insurance টার জন্যে তার একটা income থাকতেই হবে সে যদি retired হয় তাহলে? আচ্ছা আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি তাহলে আপনি একটা কাজ করুন আপনি কালকে, আপনি একটু কথা বলে কালকের মধ্যে আমার বাড়িতে executive পাঠিয়েনিন আমিও মানে মোটামুটি ভাবনা চিন্তা করে

হ্যাঁ সুপর্ণা, কেমন আছ? আমি ভালো আছি। তুমি কেমন আছ? হ্যাঁ ভালই আছি। অনেকদিন পর তোমার সাথে কথা বলছি। তোমার পড়াশুনা কেমন চলছে?

হ্যাঁ, আবার তার মধ্যে তো কদিন পরে আবার মাধ্যমিক পরীক্ষাও রয়েছে, তার পরে আবার উচ্চমাধ্যমিক পরীক্ষাও রয়েছে। আমাদের সময়ে তো মাধ্যমিক উচ্চমাধ্যমিকের সময়ে একটু পড়ার চাপ ছিল কিন্তু এখন মাধ্যমিকে সেইরকম পড়ার চাপ-টাপ নেই । বলতে গেলে এখন মাধ্যমিকে এমনিতেই পাশ করিয়ে দেয় শুনেছি নাকি?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 তার জন্য এখন ধরো অফলাইনে পরীক্ষা হচ্ছে। তো সেরকম দেখতে গেলে পড়াশুনার কিন্তু দিকটা একটু অনেকটা ভিতটা একটু নড়বড়েই হয়ে গেছে। হ্যাঁ, নড়বড়ে তো হয়ে গেছিল আর সেসময় যেরকম অবস্থা ছিল করোনার সময়ে সেসময় সেই রকম ভাবে পড়াশুনাও হচ্ছিলনা আর অনলাইনের ব্যবস্থাটা যখন ছিল তো ছাত্রছাত্রীরাও হয়তোবা সেই রকম ভাবে আগ্রহী হয়ে বা নতুন যেহেতু ব্যবস্থাটা তারাও সেরকম ভাবে ভালোভাবে জিনিসটা বুঝতে পারেনি। কিন্তু এখন আসতে আসতে যখন দেখল যে অনলাইনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হচ্ছে, তো বেশির ভাগ ক্ষেত্রেও অনেকে অনলাইনে অনেকরকম ধরণের শিক্ষাব্যবস্থা গ্রহণ করছে। একদমই তুমি ঠিক বলেছ। এই তো মাধ্যমিক পরীক্ষা শুনলাম নাকি তেইশে ফেব্রুয়ারি বোধহয় শুরু হচ্ছে। তো মাধ্যমিক একটা খুব একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা বলতে গেলে ছাত্র অ্যাঁ ছাত্রছাত্রীদের জীবনে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

কেননা যদি কোনরকম একটা নাম্বার পাওয়া যায় টেস্টে মাধ্যমিকের সময়ে, তাহলে নাকি মাধ্যমিকে পরীক্ষার সুযোগ করে দেয়। আর আমরা তো বাইরের ইস্কুলে গিয়ে দিতে হয়েছিল হয়তোবা আমাদের যে ইস্কুল তার থেকে একটুখানি দূরে দু কিলোমিটার বা চার কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হত। আর এমনকি শুনেছি যে মানে এখনকার ক্ষেত্রে না সেটা অনেক আগের ক্ষেত্রে যেমন আমাদের অনেক বড়রা যখন পরীক্ষা দিয়েছে তাদেরকে নাকি ওখানে থেকেও পরীক্ষা দিতে হয়েছে যেই সেন্টার যা পড়েছে সেটা নাকি স্কুল থেকে অনেকটাই দূরে ছিল যে ওখানে থেকে এক সপ্তাহ থেকে বা প্রায় দু সপ্তাহ থেকে ওখানে নাকি পরীক্ষা দিতে হত এখন তো অনেকটা সহজ করে দিয়েছে। একদম ঠিকই বলেছ, মানে ব্যাপারটা হচ্ছে কেমন বলত আগেকার দিনে কি হত, যাতায়াত ব্যবস্থাটা এতটা উন্নত মানের ছিলনা যার ফলে কি হত অনেক দূরে দূরে ধরো পরীক্ষার জন্য সেন্টার পড়ত তো মানুষের যেতে আসতে অনেকটাই সময় লেগে যেত। ঠিক সময় মত করে সেন্টারে পৌঁছতে পারতো না যার ফলে কি হত প্রশ্নপত্র দিয়ে দিত তো লিখতে অনেকটাই সময় লাগত বা দেরি করে ঢুকত। তো অনেকরকম সমস্যা হত বলে তারা কি করতো সেখানে থেকে একদম পুরো পরীক্ষা শেষ করে তারপর তখন ফিরত। হ্যাঁ গলাখাঁকারি আওয়াজ, আর তখন তো সেই সময় অতটা উন্নয়ন ছিল না। সেই পরিমাণে স্কুলের পরিমাণও ছিলনা। এখন যেহেতু স্কুল কাছাকাছি বা বাড়ির কাছাকাছি অনেক স্কুল তৈরি হয়ে গেছে। আর সেই সময় তো সেই রকম পরিমাণে স্কুলের পরিমাণটাও ছিলনা বা শিক্ষা ব্যবস্থাটাও সেইরকম ভাবে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য ছিলনা। কেননা বেশির ভাগ মানুষই তখন মাথ-ঘাটে চাষ করতো সেরকমভাবে শিক্ষার সাথে যুক্ত ছিলনা। আসতে আসতে এই শিক্ষার ব্যবস্থাটাকে সবার মধ্যে গ্রহণ করার পর্যবেক্ষণ তৈরি করে দিয়েছে বা শিক্ষার ব্যবস্থাটা এমন ভাবে কর করে দিয়েছে সহজ সহজ ব্যাপার করে দিয়েছে তো সেই ক্ষেত্রে বাড়ির পাশেই অনেক বিদ্যালয় তৈরি হয়েছে আর সেই সময়তো এতটা ছিলনা। বিদ্যালয়ের সুযোগসুবিধাও ছিলনা বা যাতায়াতের সুযোগসুবিধা ছিলনা। তো সেই ক্ষেত্রে এখানে হয়ত বা

একদমই ঠিক। আবার জানো তো অনেক জায়গাতে এরকমও দেখা গেছে যারা ধরো পড়াশুনো সেরকম ধরো শিক্ষাটা খুব একটা জানেনা বা এখনও পর্যন্ত অনেক জায়গাতে শিক্ষা ঠিকমত পৌঁছায় উঠতে পারেনি তো সেই সব জায়গাতে কি হত বলতো, সন্ধ্যেবেলা দিক করে একটা স্কুল খোলা হত যেখানে ধরো তোমার বড় যে মানুষরা থাকতেন তারা নিজেদের নাম স্বাক্ষর যাতে করতে পারেন ততটুকু কিন্তু শিক্ষা দেওয়া হত।

হ্যাঁ, আমাদের এখানেও এই ব্যবস্থাটা রয়েছে কেননা অনেক নিম্ন শ্রেণীর মানুষ রয়েছেন যারা সেরকম ভাবে হয়তোবা বিদ্যালয় গিয়ে পড়াশুনো করতে পারছেনা বা তাদের আর্থিক অবস্থা এতই খারাপ যে তারা সেরকম ভাবে শিক্ষা গ্রহণ করতে পারছেনা তো আমাদেরও উচিৎ যে তারা মোটামুটি একটুখানি হয়তো বা এই সব শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছে তাদেরকেও অন্তত চিন্তা করা উচিৎ যে যারা আর্থিকভাবে সাফল্য অর্জন করতে পারেনি বা আর্থিকভাবে যাদের এরকম অসুবিধা রয়েছে তাদের বাচ্চাদের বা তাদেরকেও অন্তত যতটা সম্ভব একটুখানি হয়তোবা পুঁথিগত শিক্ষা দেওয়া উচিৎ হ্যাঁ অবশ্যই আমার মতে বলে দেখো আমাদের যতটা সম্ভব মানুষকে কিন্তু স্বাক্ষর করতে হবে। শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব ভালো ভাবে এগোতে হবে আর আগের থেকে মানুষ অনেক সচেতনও হয়েছে দে গ্রামে ও গঞ্জে দেখো মানুষজন কিন্তু আর কিন্তু তাদের বাচ্চাদেরকে কিন্তু একদমই মানে শিক্ষার জন্য খুবই যাকে অনুপ্রেরণা করছেন, যে না পড়াশুনো কর, স্কুলে যা ওখানে অনেক কিছু শেখ একটা মানুষের মত মানুষ তৈরি হ মানে এই ব্যাপারটা কিন্তু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। হ্যাঁ এটাতো অবশ্যই ঠিক বলেছ কেননা যখন বাচ্চারা যখন স্কুলে যাবে বা বিদ্যালয়ে যাবে সে ক্ষেত্রে সে বাড়ির অনেক নিয়মের সাথে সাথে বিদ্যালয়ের অনেক নিয়মকানুন শিখতে পারবে বা পরবর্তী যখন সে বড় হবে তখন পরিবেশ সম্পর্কেও জানতে পারবে। বন্ধুদের সাথে কি করে মিশতে হবে বা শিক্ষকদের সাথে কি করে কথা হবে, এই যে লিডারশিপটা সেটা সে হয়ত বা বুঝতে পারবে যে অনেককে নিয়ে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 তো সেই ক্ষেত্রে বিদ্যালয়ে আসার পরে হয়তোবা বাচ্চাদের মধ্যে সেই গ্রহণটা বাড়তে থাকবে বা শিক্ষা সম্পর্কে তাদের অনেক ধারণাও তৈরি হবে কেননা বাড়িতে হয়তোবা আমরা কিছু একটা শিখি, প্রথমের দিক থেকে কিছু শিখি, কিন্তু সেটার সাথে সাথে স্কুলে যখন যাই বা বিদ্যালয়ে যখন যাই, তখন আরও কিছু নতুন কিছু শিখতে পারি। যখন বিদ্যালয় শেষ করি তখন তারপরে আবার নতুন কিছু শিখি তো সেই ক্ষেত্রে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

দূরবর্তী বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিদেশেও কোনও বিশ্ববিদ্যালয়ে হয়তোবা ক্লাস করতে পারছি এই ব্যবস্থাটা অনেকটা সুবিধা হয়েছে আর তার সাথে সাথে যখন আমরা ছোটবেলায় স্কুলে যেতাম বা তার সাথে সাথে যখন এই যে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাটা অনেক ভাবেই পরিবর্তন হয়েছে তো আসতে আসতে হয়তোবা সেই ব্যবস্থাগুলো আরও নতুন ভাবে তৈরি হবে। আর যেহেতু ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়েই যাচ্ছে তো হয়তোবা দেখা যাবে যে অনেক ধরণের প্রোজেক্টরের ব্যবস্থা করবে সেই রকম ভাবে প্রোজেক্টরের ব্যবস্থা করছেনা তো আসতে আসতে বিজ্ঞানের সাথে যুক্ত করে অনেককিছুই নিত্যনতুন ব্যবস্থা হয়তোবা শিক্ষার ক্ষেত্রে আনতে পারে। একদমই তুমি ঠিকই বলেছ, জানতো। মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করবার জন্য কিন্তু আমাদের সরকারও কিন্তু অনেকটাই উদ্যোগ নিয়েছে। কিছুদিন আগে তুমি তো শুনেছিলে যারা ধরো মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে কি দেওয়া হচ্ছিল? আ ফোন মোবাইল ফোন কেনার জন্য টাকা দেওয়া হচ্ছিল যাতে তারা, ফোনের মাধ্যমে পড়াশুনা করতে পারে। বা সমস্ত কিছু মানে সমস্ত যা কোনও অসুবিধা সেটাও যেন ওটার মাধ্যমে করতে পারে, তারপর কিছুদিন পরে আবার শোনা যাচ্ছে যারা খুব মেধাবী ছাত্র, যারা পড়াশুনাতে, অত দুত, অত্যান্তই ভালো, তাদের জন্য কিন্তু

স্কিমও বেড়িয়েছে পড়াশুনো করার জন্য যা ধরো লোণ নেওয়া থেকে, তারপর স্টুডেন্ট হেলথ কার্ড থেকে আরম্ভ করে আরও অনেক এ ধরণের অনেক কিছু, স্কলারশিপ ধরো মানে সমস্ত ব্যাপার তাই অনেককিছুই আছে।

হ্যাঁ এটা অবশ্য ঠিক যে আগের দিকে আমরা হয়তোবা স্কুলে বিত্তি মূলক পরীক্ষা দিতাম ফাইভের দিকে বা সিক্সের দিকে বিত্তি মূলক পরীক্ষা দিতাম, সেই ক্ষেত্রে যেই ছাত্রছাত্রী মেধাবী দিক থেকে একটু এগিয়ে যেত বা পড়াশুনো দিক থেকে তার মেধাটা অনেকটা এগিয়ে যেত তাকে সরকারি ভা সরকারিভাবে অনেক রকম বিত্তি মূলক ব্যবস্থা দেওয়া হত স্কলারশিপ দেওয়া হত। তো এখনও সেই ব্যবস্থাটা রয়েছে যাদের আর্থিক অবস্থা খারাপ বা যারা আর্থিক ভাবে তারা স্বচ্ছল না তাদের ক্ষেত্রে যারা একটু পড়াশুনায় ভালো, তাদের ক্ষেত্রে অনেক রকম বিত্তি মূলক ব্যবস্থা করে দিয়েছে সরকার এক্ষেত্রে অনেকটা সরকারও এগিয়ে এসছে, কেননা পরবর্তী ক্ষেত্রে হয়তোবা দেশের ক্ষেত্রে বা দেশের জন্যে এরকম যারা ভালো শিক্ষা গ্রহণ করবে বা ভালো পড়াশুনো করবে, তাদের থেকেও সমাজ সমাজ অনেক কিছু আশা করছে বা অনেক কিছু এগিয়ে নিয়ে যেতে পারবে সমাজকে তারা। এক্ষেত্রে ব্যাপারটা, অনেকটা হ্যাঁ

হ্যাঁ, একদমই ঠিকই বলেছ। দেখো, শুধু শিক্ষাটা যদি প্রথম থেকে গোঁড়া থেকে যদি ঠিকঠাক ভাবে আ ব্যবহার করা হয় বা তৈরি করা হয় কোনও ছাত্রছাত্রী বল বা কোনও ছেলেমেয়েকে বল কিন্তু একদিন তারাই কিন্তু আমাদের সমাজের যে এত ভালো জায়গায় স্থান পাবে, এই যে ডাক্তার বল বা তুমি ইঞ্জিনিয়ার বল, যে কোনও যারাই যারাই ধরো এখন আমাদের সমাজের বা আমাদের ভারতের ভবিষ্যৎ হয়ে দাঁড়িয়েছেন, তো আমাদের আমাদের জেনারেশনটা যদি ঠিকমতো শিক্ষা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 দিক থেকে যাতে কোনও অসুবিধাটা না হয় হ্যাঁ, সেটা তো ঠিকই যে শিক্ষার ক্ষেত্রে যেন কোনরকম গাফিলতি না করা হয় সেই ব্যবস্থাটাও করছেন আর ছোটবেলায় যখন আমরা পড়তাম সেই রকম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 এখন আবার প্রাথমিক বিদ্যালয়ের জন্যে অনেক শিক্ষক রয়েছে, বা উচ্চমাধ্যমিকের জন্যে অনেকরকম শিক্ষক রয়েছে, অনেকগুলো নতুন নতুন বিষয় হয়েছে কেননা প্রথমের দিকে হয়তোবা যখন বিদ্যালয় চালু করেছিল, বা শিক্ষা ব্যবস্থাকে চালু করেছিল, তখন হয়তোবা সেই রকমভাবে চিন্তাভাবনা করতে পারেনি যে কি বিষয় যুক্ত করতে হতে পারে বা আরও

খেলাধুলোর ব্যবস্থা ছিল তো আসতে আসতে সেই টাকে আরও অনেককিছু যুক্ত করা হচ্ছে যেমন এখন হাইস্কুলেই কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে। আগে সেই কম্পিউটারের ব্যবস্থাটা ছিলনা। এখন আরও অনেক নতুন নতুন কিছু যুক্ত করা হচ্ছে একদমই তুমি ঠিক বলেছ দেখো শুধু শিক্ষাটাকেই যে শুধু একমাত্র যে বইপত্র পড়লেই যে শিক্ষাটা পাওয়া যায় কিন্তু তা নয় শিক্ষাটা সমস্ত দিক থেকেই ব্যাপারটা থাকছে ধরো কোনও একটা যখন ছেলেমেয়ে যখন তাকে শিক্ষাদান করা হচ্ছে তখন কিন্তু তার পুঁথিগত ভিত থেকে আরম্ভ করে সমস্ত সামাজিক বল বা কম্পিউটার বল পাশাপাশি নাচগান যেটা তার পছন্দের বা আঁকা কেউ ছবি আকতেঁ ভালবাসে সেটাও কিন্তু একটা ভালো শিক্ষা তো সমস্ত ব্যাপারটাই হচ্ছে শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে যার যেটা ধরো ভালো লাগে যে যেটা পছন্দ করে যার মধ্যে রুচিজ্ঞান আছে যে না এটা আমার ভালো লাগে শুধু পড়াশুনোর কিন্তু তার কিছু একটা এগুলোও করা উচিৎ যেগুলোর মধ্যে তার মনোযোগটা বাড়বে আর পড়াশুনো করতে গেলে তো ভালো করে মনোযোগ দিয়ে পড়াশুনো করতেই হবে নাহলে ধরো